সবের কারণে যেমন আমরা সমাজ থেকে বিভিন্ন ধরণের fund collect করছি। তো সেই funding এর মাধ্যমে আমরা কিছু পথশ্রীদের মাঝখানে আর কি বস্ত্র বিতরণ করতে পারছি।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

আমাদের আসলে সবাইকে সচেতন করতে হবে। এই বিষয়ে জনমত গড়ে তুলতে হবে। সবার ব্যাপারটা জানতে হবে। আমরা আসলে অনেকে না বুঝেই একেকটা হচ্ছে ব্যাপার করে ফেলছি। but আমাদের সবাইকে সচেতন হতে হবে। হ্যাঁ তো আচ্ছা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো।

আচ্ছা আমারও আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ভালো থাকবেন আল্লাহ হাফিজ।